যেখানে সামিল হয়েছে অনেক মহিলা লোক জন। অনেক সবাই এক সাথে অনেক বেশি আনন্দ ও মজা ও করছে দেখা যাচ্ছে ।

যেখানে অনেক মোজদুর এবং রাজ মিস্ত্রিরা এক সাথে মাল বোঝাই করছে।